বড় বড় ছোট ছোট গাছ আছে আরো সুপারি গাছও আছে।

এর ভিতরে অনেকগুলো কাপড় আছে এর বাইরে অনেকগুলো বাইক --

আমি এ ছবির মধ্যে বাইক ডোকান দেখতে পাচ্ছি ।

এ দোকান মধ্যে অনেকগুলো বাইক আছে।

আছে একো নীচে একটি ডাস্টবিন আছে লাল কালারে।

আমি এই ছবিতে মধ্যে একটি বিল্ডিং গর দেখতে পাচ্ছে।

আমি এ ছবিতে মধ্যে একটি খাট দেখতে পাচ্ছি এ--

দূরে করতাছে আর একতা গাড়ি আছে।

এর ভিতরে অনেকগুলো তেবিল চেয়ার রাখা হইছে।

আর একটু তা গাছও আছে।

উপর থেকে জল পড়তে দেখছি এখানে অনেকগুলো লাইট ।

দিয়ে তৈরি একতা দেখতে পাচ্ছি।

আমি ছবিতে মধ্যে একতি ট্রেইন স্টেশন দেখতে পাচ্ছি।

এর ভিতরে একজন মানুষ ডারিয়া আছে।